তো মানে নাব্বার একটা ব্যবস্থা হয়। হ্যাঁ, আমি দু সাঁতার জানতাম তারপরে ওই তো ডুব সাঁতার, চিত সাঁতার আর এমনি অপুর হয়ে যে সাতারটা স্বাভাবিক সাধারণ করে সবাই যেটা সেটাও করতাম। আর আমি জলে অনেক্ষন থাকতাম। আহ তো ঐ জন্যই তুমি এখনো বেশিক্ষণ চান করো। আমার জলের পোকা যাকে বলে আমি খুব জল নেই একটু আছি পরিষ্কার টোরিস্কার ভালোবাসি। এই ধরনের সব ও চান করতে যেতে হয় এবারে আরো অনেক অনেক দেরি হতো তো পুকুরে। তারপরে আবার মানে ইয়েতে আহ চান করতে যেতাম দেরি হতো আমার ঐ সব ফ্যামিলি টামলী হয়তো দু একজন থাকতো সব সময় সবাই যে থাকতো তা নয়। দু একজন থাকতো। একজন থাকলেই জমিয়ে দিতাম। তো ওই পুকুরটাতে ভেতর দিকে তো একটু ভয়ও করত হনুমান আসতো পুকুর পাড়ে বসে থাকতো এখন সত্যি যেন গল্প কথা সত্যি এখন যেন গল্প কথা। তখন কিন্তু সত্যিই পুকুরের পারে না পুকুরের পার বলতে কি একটা মানে উঁচু জায়গা বাঁশবাগান তো উঁচু জায়গা তার মধ্যে পুকুরটা সেই বাঁশবাগানের গায়ে কত হনুমান আসতো গো বাবারে কত হনুমান আসতো। বড়ো বড়ো হনুমান হ্যাঁ তখন ভয় তো লাগে কিন্তু আমরা জলে থাকতাম বলে আমাদের অতটা ভয় করতো না আর তখন একটু সাহস ছিল বেশি এখন তো মনে করলে ভয় করে বাবা তখন কি দিন গেছে। আর ওই কুকুর থাকতো, কুকুরও যেত। দু একটা কুকুর ধরো বাঁশবাগানে ঘোরাফেরা করতো আহ দেখতে পেলে ঘেউ ঘেউ করতো এবার কুকুরেরটা হনুমানের তার হনুমান বলেই পেয়ে আসতো কুকুরগুলো ভয়ে আবার লেজ গুটিয়ে পিছনে চলে আসতো।

তারপরে উকুন গুলো বাছতো আর মুখে তুলে তুলে হ্যাঁ, ওরা কেমন হ্যাঁ আর ওরা কিরম বাচ্চা নিয়ে মানে চলে চার পা দিয়ে কেমন উপুর হয়ে চলে না বাচ্চাগুলো ঠিক ওদের ধরে থাকে।

বেশ ভালো লাগতো তখন পুকুরে সাঁতার কাটতাম। খুব ভালো লাগছে খুব খুব মজার দিন গেছে সব এখন আর সেসব দিনও নেই কুকুরও নেই সেই বয়সও নেই এখন মনে হয় সেরকম যদি বয়স থাকতো তো ভালো হতো। তা হলো তোমার যে এতদিনকার কথা এখনো বেশ ভালো করে মনে রয়েছে এটাই এখন তো এইসব কথাগুলোই বেশি করে মনে পড়ে বসে বসে আর কি করবো এইসব কথাই মনে পড়ে। হুম সে সেটা তুমি বলছো সেটা শুনতেও কত ভালো লাগছে। হ্যাঁ, এখন তো এইসবই আর এখন তখনকার মতন এখন আর সেই দিনও নেই সেই জিনিসও নেই। তখন সব টাটকা টাটকা জিনিস মাঠে আমার আমাদের অত আমার বাবার অত জমি জায়গা নেই। ওই যে শ্যামলী বলছিনা শ্যামলী খুব জমি জায়গা ছিল। ওই ছুটি ছাটার দিনে ট্রেন ধরো ওই পাঠশালা ছুটি থাকতো উনি ওদের জমি টবিতে যেতে তুমি? ওই শ্যামলী যে বন্ধুর নাম বলছো তাদের ওই যে জমি আছে বলছো জমিতে কোনদিন তো গেছ বেড়াতে?

বাবা, রবিবার হলে তখন ওই দুজনে যেতাম হ্যাঁ গিয়ে ওদের ওদের জমিতে না ওই এখন আর ওই ডালটা চলে না খেসার ডাল বলে বা

হ্যাঁ দেখো না না ওটা কালো গাটা ওটা খাসার ডাল নয়। ওই খাসার ডালের গা টা একটু মাটির মতো ধুসর ধুসর হয়। আর কালো ডালটা তো ওটা তো তোমার ওই বিউলি ডাল বলে। ওহ হ্যাঁ বিউলিডাল বলে আমরা আবার ও আমাদের ওই একটুখানি যে জমি ছিল ওইটা আমাদের চাষ হতো। আহ ওইটা দাদু মানে আমার বাবা ওইটা করতো ওইটা ওইটাতে আবার আমরা আবার বলতাম কি ঠিকরে কড়াই, ঠিকরে কড়াই। মানে যেখানে যা চলে আর কি। ঠিকরে মানে না কড়াইটা এমনই ঠিকরে ঠিকরে চলে যেত মানে ও মানে মানে একটু ঢাললে তো ফর তর করে এদিক ওদিক চলে যেত গোল গোল গোল। হ্যাঁ হ্যাঁ। ওই জন্য ঠিকরে ঠিকরে যেতে বলে আমরা বলতাম ঠিকরে কিন্তু আসলে ওটা বিউলির ডাল। হ্যাঁ ওটা ওটা আসলে বিউলির ডাল বলে এখন। তখনও বলতাম আমরা যাই হোক তো ওই ফ্যামিলির সঙ্গে গিয়ে নয় আমরা ওই আবার আমরা ওই খেসার ডাল এখন বলছি তখন বলছে তেওড়া করাই তেওড়া করাই হ্যাঁ। ওই খেসার ডালটাকে বলতে ঐ তেওড়া করাই। ওই তেওড়া শাক তেওড়া শাক আমরা তুলে আনতাম।

কি ডগা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঘাসের মতন। তেওড়া শাক তা এখন দেখতে পাই বাজারে বিক্রি করে সবাই। আর তোমার ছোটবেলাকার বন্ধুদের কথা বলো তারা এখন কোথায় রয়েছে? বা কিছু সে সম্পর্কে তুমি কি কিছু জানো? ওই তো একটা শ্যামলীর যে বলছি, ওরও বিয়ে হয়ে গেছে ওরও নাতি হয়ে গেছে। ওর বিয়ে হয়েছে শ্রীরামপুরে। আর প্রতিমার বিয়ে হয়েছে ওই একটা কি জায়গায় বলে ওইখানে কি জায়গাটার নাম বাবা ভুলে গেছি। ও ভালো আছে। ওর আবার মানে ওর বরের দুবার বিয়ে ও ওর দ্বিতীয় পক্ষ আর কি ওই প্রতিমা।

তোমাদের গরমের দিনে কিরকম কি আহ খাবার দাবারের রেওয়াজ ছিল? কি কি শরবত, আম পোড়া, সরবত এগুলো কিছু খেয়েছ? বলতে না সেই আম কি বাটা সেটাকে কলাপাতায় মুরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা খুব মজা। ওইটা কি করতে হয় জানো তো কচি খুব কচি না আমগুলো বেশ কাঁচা আমে কি সুন্দর একটা গন্ধ বেরোয় না কি সুন্দর গন্ধটা ওটা এখন ওর ভালো লাগে। তা কাঁচা আমটা এখনো পাওয়া যায় সেটা যে উঠে গেছে তা তো নয় কাঁচা আম এখনো পাওয়া যায়। হয়তো গাছের পাই না কিন্তু কিনতে তো পাওয়া যাই তখন আমরা কি করতাম ওই আম কুড়োতে যেতাম হ্যাঁ এই বৈশাখ জয়ষ্টি মাসে ঝড়ো হাওয়া দিতো না তখন তো আমগুলোতে একটু বড়ো বড়োই হয়ে যেতাম জৈষ্ঠী মাসে তো আম পেকেই যেত এই যখন ধরো আম গাছে হলো এই সময়টা ধরো গাছে এখন ছোটো ছোটো হয়েছে কোনো কোনো গাছে একটু বড়ো বড়ো হয়ে গেছে, তো ঝর টর হলে না ওই ভোরবেলা নয় আমরা আম কুড়োতে যেতাম। সবাই যেত, অনেকেই যেত শুধু আমরা কেন? অনেক জায়গা থেকেই অনেক আছে। ধরো দুটো একটা আম পাওয়া গেল ওই মজা ওই যাব ওটাই মজা। হ্যাঁ আম কুড়িয়ে এনে ওটাকে ভালো করে ছাড়িয়ে খিল নোড়া ছিল তখন। তখন তো আর এইসব ছিল না শিলনোড়া ছিল। তা শিলনোড়ায় না আমগুলো বেশ ছাড়িয়ে ভেতরে একটা কোসি থাকে ওটাকে আমরা বলি কষি সাদা মতন ঐটা শুধু খেলে পেতো কেমন লাগবে কষা কষা লাগবে। তাই জন্য কষি বলি। ওই সাদা জিনিসটা বার করে আমটাকে ভালো করে থেঁতো করতাম হ্যাঁ থেঁতো করে তাই তো একটু নুন, লঙ্কা দিয়ে ভালো করে মেখে আবার তখন এখন যেমন চিনির ব্যাবহার তখন আখের গুড় ছিল আঁখের গুড় এখনো আছে তবে আখের গুড় দিলে বেশ একটু মাখিয়ে একটু রেখে দিতাম পাঁচ সাত মিনিট। রেখে দিয়ে আমরা কি করতাম ওটা বিকেলবেলা ধরো দুপুরবেলা একটু জগ যেদিন যেমন বাড়িতে থাকতাম সেদিনই হয়তো একটু রেখে একটু রোদ্দুরে দিয়ে দিলাম রোদ্দুরে দিয়ে একটু একটুখানি সামান্য। বেশি রোদ্দুরে দিলে আবার রসটা পাবো না। রসটা তো মরে যাবে। রসটা তো শুকিয়ে যাবে, তাহলে তো আর রসটা পাবো না। তখন তো ওই দু পাঁচ মিনিট দিয়ে হয়তো রেখে দিয়ে সঙ্গে সঙ্গে ও হয়তো খেয়ে নিতাম। হ্যাঁ কলাপাতা নিতাম, কলাপাতায় যেয়ে একটু মানে ওই মোড়া যেমন বাদাম বিক্রি করে ওইটাকে কি বলে হ্যাঁ হ্যাঁ ওইরকম করতাম। তার মধ্যে না ঐ আম থেঁতোটা দিয়ে দিতাম। এইবারে ঐ যে ফুটোটা থাকতো ঐটা মুখে দিয়ে চুষতাম রসটা পড়তো, এই যে কি ভালো লাগতো আর কি ভালো লাগতো ঐ টা আমরা খুব খেতাম। হ্যাঁ।

তাহলে আজকেই বানাই, আমি খাই খুব ভালো একটা জিনিস জানালে। আচ্ছা, ঠিকাছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।

হ্যাঁ তুই phone করে ছিলিস কিসের জন্য? কি হয়েছে? হটাৎ করে এমন ভাবে phone. ছিলাম কিন্তু মানে আমার phone টা তো মানে আহ শব্দটা না বন্ধ করা ছিলো. phone এর শব্দটা আমি শুনতে পাইনি. আর আমি বাইরেও ছিলাম. বাইরে বলতে এই দিকে মাছ বি~ মাছ বিক্রি করতে এসছিলো তো মাছ কিনছিলাম. যাইহোক বল কিসের জন্য phone কি হয়েছিলো ফোন করে ছিলি? হ্যাঁ সেটা না হয় ঠিক আছে বুঝতে পারছি. দিয়ে কী হয়েছে মনে তোর শরীর-টরির সব ঠিক আছে তো, বাড়ির লোকজন সব ভালো তো. হ্যাঁ তুই ফোন নিলে পরে, দেখ এখন একটা Realme বলে একটা ফোন এসছে, বেশ ভালো Realme এর ফোনটা তুই নিতে পারিস. তুই তো আগে কোনো ভালো ফোন মনে যেটা এখন অনেক অনেক বৃদ্ধি কর অনেক ভালো ভালো ফোন এসছে আহ মানে কাচের মধে হাত দিলে পরে কাজগুলো হয়. সেগুলো তো তুই কোন দিন আ ব্যবহার করিসনি. তুই সে ফোন, ফোনএর মধে যে বোতাম টেপাটেপি আছে সে সে ফোন গুলোই ব্যবহার করেছিস. তা আ এখন একটু আলাদা নে. পুরোটাই যেন ওই মানে ছুলে পরেই ওটার মধ্যে দাবা দিলে পরেই শুধু কাজ করবে হ্যাঁ Realme বলে একটা ফোন আছে, Realme নিতে পারিস, Redmi নিতে পারিস, Realme এখন খুব সুন্দর চলছে. আর Realme ফোন, আর তোর অ পয়সা কত আছে, তোর কাছে কত টাকা আছে আগে তুই কোথা তো বল কত টাকা মানে তোর কাছে সতেরো হাজার টাকা. আচ্ছা ঠিক আছে সে সব কথা তুই না হয় বলবো। কিন্তু, এখন আপাতত তুই বল যে তোর ফোন তা খারাপ হলো কী করে রে.

তাহলে এবার কি করা যায়! তোকে তো নতুন ফোন কিনতেই হবে. বাড়ির লোকজন যখন তোকে সতেরো হাজার টাকা পুরোপুরি দেওয়া হো গেছেই, সাত হাজার টাকা তুই বলিনা আর দশ হাজার টাকা তোর কাছে আছে. তো যাই হোক কাজ ধন্দ ক্মন চলছে? আমি এখন এ দেখ একটা নতুন company আছে, সে কার্যালয় আমি এখন আমি কাজ করছি. আর বেশ মোটামুটি চলে যাচ্ছে. এবার তোর তো ফোনটা কিনতে হবে তা কবে আসছিস? তুই কী একাই কিনবি না আমাকে নিয়ে কিনবি. আছা বেশ ঠিক আছে তুই ফোন তো তুইতো আমার ফোনগুলো তো চালিয়ে ছিস. তা আমার ফোনগুলো চালাতে গিয়ে কোন অসুবিধে হয়নি. বেস ঠিক আছে. সেটাই নাহোয় রইলো. আর এ তুই কিনতে প্যারিস Realme Redmi কিনতে পারিস. তার ঠিকেও ভালো ভালো দামি দামি ফোন আছে যেমন oppo আর একটা ফোন বেড়িয়ে চে poco হ্যাঁ. এই দুটো ফোন ও খুব ভালো. কিন্তু এটার মধে না একটু বেশি মনে অনেক রকম এর switch আছে বোতাম আছে সে বোতাম গুলো যদি তুই একটা দাবাস তো অন্য জিনিস ও খুলে যেতে পরে মনে একটা বোতামের পিছনে দুটো কাজ থাকে আর ওইগুলো আই ফোনগুলো তে না একটা কাজ করবি তো একটাই কাজ খুলবে মনে বেশ ভালো. এখন তো তুই নতুন ব্যবহার করছিস আজকে তোর ফোনটা খারাপ হলো তখন যখন পরবর্তী কালে টাকা income করবি টাকা যখন মনে তোর আয়ে বাড়বে তখন তুই আর একটা নতুন ভালো ফোন কিনে নিতে পারবি. এখন তোর হাতে দশ সতেরো হাজার টাকার ফোন কিনিস না. আমি বলব তুই না সমানও এখন এগারো বা বারো হাজার টাকার মতো ফোন কিন. কী বলিস? হ্যাঁ তালে ঠিক আছে. তালে Realme Redmi নিবিনা বলছিস কী? তালে আরও দু চার হাজার টাকা আরও লাগবে তালে তুই একদম ভালো জ্যাম ভালো ফোন নেওয়ায় উচিত. তালে poco নিয়ে নে. poco আগে এখন কেও নাই. তুই যদি এখন বলিস যে আমি আরও ভালো নেব তাহলে ভাই নাহয় পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার মতো ফোন আসবে. তখন অটা তো আরই খুবই জটিল. এবার তুই বলিস তো বল এবার চলি~ এ চব্বিশ হাজার টাকা মতো ফোন নিবি কী ঠিক আছে সতেরোর মধ্যে ভালো ফোন, তুই বলছিস ভালো ফোন নিবি ঠিক আছে, এবার এই গুলো ভালো ফোন Realme Redmi হ্যাঁ oppo, oppo জমন তোর ষোলো হাজার কিছু টাকার মধ্যে চলে আসবে. oppo জানিস আমার যেমন এ ফোন তা সে ফোনের মতোই হ্যাঁ আর তুইতো আমার ফোনটা জানিসই যে আমার আজকে পাঁচ ছ বছর হয়ে গেলো আমার ফোনটা কিন্তু আমার সুন্দর চলছে এখনও অব্দি কোন অসুবিধে নেই তাই না. ঠিক আছে তাহলে তুই আমার আমি যে ফোন ব্যবহার করিস সেই ফোন তাই তোকে নেওয়া করাবো A seven ফোন A sevenoppo হ্যাঁ. তুই কী এটা তে নিতে ইচ্ছুক? হ্যাঁ বেশ ঠিক আছে তাহলে এটাই নি. তাহলে বল তাহলে কখন বেরোবি কবে কিনবি কী কি করবি আর টাকা কী তোর কাচে রয়েছে এখন না কী মনে এখন নেই তোর কাচে টাকা পুরোপুরি জোগাড় হয়ে গেছে? কোথায় আছে টাকাটা? আচ্ছা তো bank ঠিকে তো তুলতে হবে. সেটা কবে তুলবি বা কবেই বা কিনবি. সেরকম ভাবনা চিন্তা কী নিয়েছিস আর মনে পুরো টাকা টাই কী তুই উম bank এ রেখে দিয়েছিস সঞ্চয় করে? না দশ হাজার তুই bank এ রেখে চিস আর বাড়ি ঠিকে জে সাথ হাজার টাকা দিয়ে চেয় সেটা তোর পকেট এ আছে? কী করবি মনে কী করে চিস কোথায় সব সম~ সম্পূর্ণ টাকাই ওখানে রাখা আছে আছা তাহলে ঠিক আছে কোন অসুবিধে নেই তাহলে উম যখন তুই কিনতে আসবি, তো এবার বল কবে কিনতে যাবি না যাবি সেটা বল. বলতে তো হবে নাকি

তো ওইজে চিঠি লিখার মতো লিখে পাঠাবে তোকে সেরকম তো কিছু নেই. এখন সবই ফোনের মধ্যেরে. আর আমি একটা কোথা বলতে গেলে তাই তোকে মনে আজই তাহলে কিনে নিবি কী? আজ না কাল করবি?

আজকে সন্ধ্যে বেলায় যদি তুই বেরোস তাহলে আজ শনিবার সেটা মাথায় রেখে চিস. আজকে তো আবার দ্বিতীয় শনিবার. আজকে তো bank বন্ধ। হেই তাই নাকি এখন bank কোথাথেকে খুলা থাকবে রে আজকে তো দ্বিতীয় শনিবার বন্ধ তো আজ.

একটা poco ফোন কিনে দিচি বেশ ভালো. ঠিক আছে তুইও সিকতে পারবি আমিও সিকতে পারব, কারণ poco ফোনটা তো আমি বেবহার কোনো দিনও করিনি. তো তুই আমার কাছ ঠিকে সবিষ হাজার টাকাআর দামে তোকে একটা ফোনটা দিয়ে দিচি. ঠিক আছে? তুই যখন এতো বড় করে কোথাটা বলি, আর আমারও একটা কর্তব জে এটা আমার ভাই. আমার তুই ভাই, সে যাইগাই তোকে আমার এই জিনিসটা করে দেওয়া উচিত. তোকে আমি ফোন তা দিয়ে দিচি. ফো ফোনটা কিনে দিচি আর তুই আপনা বেবহার কর. একটু সাবধানে বেবহার করবি তাহলে অনেক বছর চলে যাবে. তুইতো দেখচিস তোর ঠিকে তো কম দামি আমার ফোন. পাঁচ বছর তো চলে গেলো বল. ঠিক আছে তুই যখন দরকার তখন এ তো ফোন বেবহার করবি. আমি কী সবসময় ফোনে এবার ফোনের মধে ও অনেক রকম এর চিত্র থাকে অনেক রকম এর ছবি থাকে, সে ছবিটা কী তুই দেখবি না? অবশ্যই তো তুই দেখবি হ্যাঁ সেটা তার জনও ভালো জিনিস এ কিন কেনো অত পিছিয়ে কেনো থাকবি. তুই এখন আপনার দশ হাজার আর সাথ হাজার সতেরো হাজার টাকা তুই আমাকে দিয়ে দিস সোমবারে. আর তুই কিবলে, আমি তোকে এখন কিনে দিচি. তাহলে সতেরো আর এদিকে চার হাজার আর তিন হাজার সাথ হাজার টাকা তুই আপনা পরে আমাকে আস্তে আস্তে দিয়েদিবি অন্তত মনটাতে শান্তি তো আসবে. জে হন. তোকে আমি তোর পাসে কে থাকল বা না থাকল জানিনা মনে আ তোর পাসে টাপু মনে রাজ দাদা আছে. এই কুশল দা আছে.

আর বাবা অতো কেন ভেঙে পড়ছিস. তুই তোকে কী আমি টাকা চেয়চি? ফোন তো কিনে দেবই. আর ফোন কিনলে পরে একটা কোথাই তোকে আমি বলছি. ফোনের মধে যতক্ষণনা ওর ব্যাটারী সেশ হচে তোতোখন, তোর উম তোতোখন কিন্তু ফোনে চার্জ দিবিনা. চোদদো সদাংশও হয়ে যাবে তার পরে তুই ওকে ওতে চার্জ দিবি তাহলে ফোনটা আরও টিকষই হবে যদি তুই চার্জ এ সেরকম উনোযাই দিস তাহলে তোর ফোনটা একটু গরম হবে. কোন ওসোবিদে নেই ফোনটা সুইচ অফ করে, মনে বন্ড করে নেট টা কে অ বন্ড করে তুই চার্জজে দিতে প্যারিস. টাইলে ব্যাটারী জে উয়া ওর জীবনটা ওর জীবনটা ঠিক থেকে যাবে. হ্যাঁ আজ সন্দে বেলায় আমি তোর সাথে যাচি. আর কোথা, বল কোথায় দেখা করবি সেটা তো বল? ভারসালয় আসবি? না আমাকেই তোকে বাড়িতে ঠিকে তুলে নিয়ে আসব বল. কারণ আমি এখন আ আমাদের তো কার্যালয় বন্ড নেই মনে উম কার্যালয় বন্ড নেই মনে আমি কার্যালয়এর ই কাজ করছি আমি বাড়িতে বসে কাজ করছি তো সেটাই আমি বলতে ছয় ছিলাম এবার কী করবি বল তাই হলো তাহলে ভারসালয় আয়ে তাহলে ভারসালয় এসে তাহলে তোর সাথে দেখা করে তোর সাথে ভারসালয়তে একটা দোকান আছে হন অটাও আমার বন্দু আর এখানে আর এখানে আর একতা দোকান আছে জেতা হচে আমদের জে মেয়েদেড় ভিদালয়টা আছে মেয়েদেড় ভিদালয় জে জেতা মনে ওই গণ্ডিপার্ক বলে একটা জায়গা আছে ওই জায়গাটা করে ওই জায়গাটা তেও একটা মোবাইল আছে, মোবাইলের দোকান কুব সুন্দর বেস মনে. মোন প্রাণ দিয়ে জিনিস পত্র দেখায়, দাম একটু কোমে ও করে দিতে পরে.

হ্যালো রাহুল, কী করছিস ভাই?

হ্যাঁ ভাই সত্যি কি খুবই ঠান্ডা পড়েছে পড়েছে এবারে। হ্যাঁ ভাই ঠিক বললি। চো সবাইকে বলি ঘুরতে যাবো।

কুল্লু মানালি যাবি? ঠান্ডায় রাজস্থানে চো। নারে ভাই ইয়ার্কি করছি, না তুই কোথায় উঠবি বল? কুল্লু মানালি, কে কে যাবে আগে বলতো। ঠিক ভাই কিন্তু এই এই ঠান্ডাকালে যতো মজা নেওয়ার আছে নিয়ে নে। এই গরমকাল আসলে না? আর থাকা যাবেনা।

আজ আচ্ছা ঠিক আছে দেখছি। হলে আমি তোমাকে হলে তোকে ফোন

আজ কারোর খবর রেখেছিস নাকি? কারোর খবর আছে নাকি? কার?

একসাথে একসাথে বসে কথা ফতা বলবো। অনেকদিন হয়েছে কিন্তু এটাই

বাইরে বেরোবার ইচ্ছা করে না আবার। ভাই দেখ ভাই উঠতেই তো উঠতে তো হবেই। ঠিকই বলিস ভাই কিন্তু দেখ ভাই আমরা যে ঘুমাই না আরেকটা জিনিস অনেক disturb করে, কে বলতো? জলের গাড়ি।

মানে আমার ঘুমিয়ে হ্যাঁ ঘুমিয়ে থাকি মা আমাকে ঘুমোতে দেয় না। সত্যি ভাই কি বলবো? তারপর ঘোমা~ ঘোমাতে ঘুমিয়ে আছি মা বলবে এই ওঠ তুই গিয়ে যা জল নিয়ে আয়। সকালে ইচ্ছা করে নাকি আর? কাজটা তো করতেই হবে ভাই। আর দুমাস ব্যাস দুতিন মাস। কি করবি ভাই? গরমকাল তোকে ভালো লাগে নাকি?

এবার কি বলছিলি? ঘুরতে যাবি কি বলছিলি?

সত্যি হ্যাঁ আমিও শুনেছি বিহারে অনেক ঠান্ডা।

কি আমরা? আমরা কি হয়ে গেছি বলতো?

আহ আর কি বলছি? কত কত টাকা করে নিবি? হ্যাঁ সবাই হম হম

আমিতো শুনেছি কানাইয়ারও exam হবে। হ্যাঁ ঠিক বলছিস তো আহ আজ~ আজকালের মধ্যে সবাইকে ফোন করে জানাস। কুল্লু মানালি তো? আচ্ছা কি ট্রেনে করে যাবি? কি বাস করে? ট্রেনে করে কি বাস?

না রে ভাই আসবো আসবো। তোরাই তো সব আর কি বলতো? আমিও একা একা অনেক ই হই আমার ইচ্ছা করে না একা বসে

আচ্ছা শোননা কি বলছিলাম? মানালি যাবি তো এ কুল্লু মানালি যাবি কত দিনের জন্য? এক সপ্তাহ? হ্যাঁ তো আগেই book করে নিস্। না বলে দিচ্ছি নাহলে ওইদিকে গিয়ে আবার book করবি। কিছু পাওয়া যাবে না, ফের কোথায় আমরা? হ্যাঁ আগে দেখে নিবি ওর পরে আমরা গিয়ে একবারে থাকবো। আবার ঘুরবো আবার এসে যাবো।

কি করবো আর? কাজ করার ইচ্ছাও করে না এই ঠান্ডাকালে জানিসতো? এই জন্য যা পাই যা যা খাবার পেয়ে যাই সব ভালো লাগে।

তুই খেলতে যাবি নাকি আজ? সন্ধেবেলায়? সন্ধেবেলায় খেলতে যাবি?

এই ঠান্ডাকাল টা গেলে না আবার যে গরম কাল টা আসবে। ওর পরে দেখবি এই ঠান্ডাকালকে আমরা অনেক miss করবো। এই ঠান্ডাকালটা অনেক miss করবো। ঠিকই বলিস ভাই গরম কালের পর আবার বর্ষাকাল আসবে। ওর মধ্যে আর ঘর দিয়ে বেরোনোই যাবে না। সত্যি বাইরে বেরোবো না ঘরে বসে বসে আবার কি করবো বলতো ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক বলিস ওইটা ছাড় এখন চল কুল্লু মানালি ঘুরে আসি। বল কি অবতার তো অনেক আগে বেরিয়েছে। ওহ ওইটা নতুন টা?

ওহ আচ্ছা কাল দুপুরবেলা যাবি?

এই হ্যাঁ ভাই ওকে কি হয়েছে বলতো? ওর ওকে গরমকালেও সর্দি লেগে যায়।

না শোননা ভাই hello এই কি বলছিলাম? হ্যাঁ মানে ওইদিকেই যা যাবি তো আসতে সবাইকে ফোন করে জানাস, হ্যাঁ? হ্যাঁ সবাইকে ফোন করে আমাকেও জানাস একবার। রাখছি হ্যাঁ ভাই? Hello আদু দাদা। আরে আদু দাদা আরু কেমন আছে আপনার? এত গরমকালে আরু আছে তো ঠিক, কি পেকে গেছে। নারে আমি ভাবলুম এত গরম আছে, মনে হয় পেকে গেছে। গড়ে গড়ে না যাক